রা এমপার্ক যেখানে দেখা যাচ্ছে পার্কে দুই তিন জন মানুষ রয়েছে এবং দেখা যাচ্ছে চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা এবং এখানে একটি ইয়েলো কালারের স্লিপ এবং রেড কালারের স্লিপ রয়ে --

এবং দেখা যাচ্ছে টোটো ট্যাক্সি বাস সাইকেল স্কুটি অটো কার যাবতীয় জিনিসপত্র রয়েছে মানে অনেক প্রচুর গাড়ি চারিদিকে কিছু বিল্ডিং রয়েছে এবং অনেক গাছপালাও রয়েছে সেখানে দেখা যাচ্ছে।

যে চারিদিকে অনেক গাছপালা রয়েছে রোড দিয়ে দেখা যাচ্ছে সাইকেল এবং দেখা যাচ্ছে টলি।